এখানে আমরা একটি সুন্দর গ্যারেজ দেখতে পাচ্ছি যেটি মালদা জেলার একটি সুন্দর ।

এখানে আমরা সুন্দর একটি নার্সিং হোম দেখতে পাচ্ছি যেটি মালদা জেলায় অবস্থিত এবং আমরা এখানে রাস্তায় সুন্দর একটি গাড়ি দাঁড়ানো দেখতে পাচ্ছি তার--

সুন্দর ভাবে দায়িত্ব নিয়ে যত্ন সহকারে রাখা হয়েছে। এ খুবই খুবই একটি মুল্যবান জিনিস এটি চুরি হয়ে গেলে পরে সরকারের পুটকি মারা যাবে।

আমরা খুব সুন্দর একটি নদী দেখতে পাচ্ছি এবং তার সাথে রয়েছে একটি রাস্তা এবং রাস্তার পারে রয়েছে একটি মিউজিয়াম ।

আমরা দেখতে পাচ্ছি কতগুলি লোক দাঁড়িয়ে রয়েছে এবং একটি সুন্দর বিল্ডিং রয়েছে এবং এই বিল্ডিং টি খুব সুন্দর ভাবে সাজানো হয়েছে ।